অসামান্য মানে তোমার অংকটা পুরো ঠিক অসামান্য হয়ে যাবে আর সেটা বলা সম্ভব সব কাজই করা সম্ভব কোনো কাজকে অসম্ভব হয় না অসম্ভব কারা? আমরাই বলি কী সম্ভব আমরা অ টা কেটে দিলেই সম্ভব হয়ে যায় সব কিছুই করা সম্ভব সবকিছুই এখন চাঁদেও চলে যাচ্ছে মানুষ কোনো problem নেই সবকিছু ঠিক হচ্ছে। কোনো problem বলে এখন মানুষ চাঁদে যাচ্ছে চাঁদে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে এখন বৈজ্ঞানিক উন্নত হয়ে গেছে সবকিছু কিন্তু এখনও আমরা সবকিছুই জানি তাই না? ছোট ছোট করে হলেও সবকিছু আমরা জানি জানতে তো হবে আমাদেরও জ্ঞান আছে জ্ঞান হবে আমি যদি এইটা জানি। আমরা যত শিখবো তত আমাদের জ্ঞান হবে অবশ্যই ঠিক বলছি ঠিক বলছি? আমরা যত শিখবো তত আমাদের জ্ঞান বাড়বে ঠিকাছে? যেমন আমি একটা কথা বলছি আমরা যারা শিক্ষা দিচ্ছি শিক্ষা আমাদেরও যেমন এই পৃথিবীটা আমরা অনেক ছোটবেলা থেকে অনেককিছু শিখছি শিখেই যাচ্ছি যা আমাদের বাবারাও অনেককিছু যারা এখনো আমাদের থেকে বড় গুরুজন তারাও শিক্ষা নিচ্ছে তারাও যেটা করছে এক একটা করে শিক্ষা নিচ্ছে না? সবইতেই শেখার জিনিস আছে শিখতে হবে সব জায়গা থেকে তুমি তোমার শিক্ষাটা কুড়িয়ে নাও তাহলে দেখবে আর কোনো problem হবে না শিক্ষা নিলে কোনো problem হয় না অর্জন করতে হবে সবকিছুই

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনই লোক ছিল ঠিকাছে? অ আ ক খ অ আ উনারই তৈরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েও লিখেছে মাইকেল মধুসূদন দত্ত উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েও লিখেছেন ঠিকাছে? এখানে বলেছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে অরুনভ সিন্ধু তুমি সেই জানে মানে বন্ধু উজ্জ্বল জগতে হিমাদ্রীর কিন্তু ভাগ্য বলে পর্বতে যেজন আশ্রয় লয় শোভন চরণে সেই জানে কত গুন ধরে কত কী সেবা তার সে সুখ সদনে দানে বীজ নদীর বিমন জগতে অমৃত ফল পরম আদরে দীর্ঘসেই তরুদল দাস রুপে ধরি পরিমলে ফুল ফুল দিবসে শান্তির এই ছায়া

ঠিকাছে আমরা যে অ আ ক খ অ আ পড়ছি অ আ ক খ সবকিছুই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে গেছে অনেক কিছু এই অনেককিছু সবকিছু আমাদের কিন্তু এখানেই আছে আমরা শিক্ষা নিতে হবে আস্তে আস্তে বুঝতে হবে জিনিসগুলো কোনো যাতে problem না হয় আস্তে আস্তে বুঝতে হবে আস্তে আস্তে শিখতে হবে কোনো problem নেই হেয়ে গেছে ঠিকাছে সব রাখছি এখান থেকেই শিক্ষা নিয়ে নাও

বুদ্ধির দার্শনিক ঐতিহ্য শিক্ষার উপর ভিত্তি করে। এটি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে বর্তমান উত্তর ভারতে একটি তপস্যি আন্দোলন হিসাবে শুরু হয়েছিল এবং এটি ধীরে ধীরে সিল্ক রোডের মাধ্যমে সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়ে। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম পাঁচশো কুড়ি মিলিয়নেরও বেশি সেখানে অনুসারি বৌদ্ধ আছে। যারা দেশের জনসংখ্যার সাত শতাংশ, বুদ্ধের কেন্দ্রীয় শিক্ষা হল আসক্তি থেকে মুক্তি বা অস্তিত্বকে আঁকড়ে থাকা। টেসে থাকার উদ্দেশ্যকে গুরুত্ব দেয় পরেরটিকে বলা হয় অস্থিরতা, অনিত্য, অতৃপ্তি, দুঃখ এবং হাই সারাংশ, অনাত্রাণ এবং অনুঅনুপস্থিতি তারা চিহ্নিত করা হয় এবং তিনি মধ্যপথের পক্ষে ছিলেন। আধ্যাত্মিক বিকাশের একটি পথ যা চরম তপস্বীবাদ এবং হেডোনিজেম উভয় থেকে বিচ্যুত। বেঁচে থাকে এই ওর এই পথের সারমর্ম নোবেল অফ আর্টফোন আর্টফোল্ড পথে পাথে প্রকাশ করা হয়েছে। বৌদ্ধ নৈতিকতা এবং ধ্যান অনুশীলনের মাধ্যমে মনের প্রশিক্ষণ আর আরো ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা অনুশীলনের মধ্যে রয়েছে সন্ন্যাসবাদ বৌদ্ধ ধর্ম ধর্ম ও সংঘে স্মরণ গ্রহণ এবং পরিপূর্ণতার চাষ। বৌদ্ধ বিদ্যালয় গুলি মুক্তির পথ সেই সাথে বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং তাদের নির্দিষ্ট শিক্ষা ও অনুশীলনের পথে অনুশীলনের সাথে আপেক্ষিক। তাৎপর্য এবং সত্যতা এর ব্যাখ্যা পরিবর্তিত হয় প্রদত্ত খেরবা প্রদত্ত খেরবাদ প্রবীণদের বিদ্যালয় এবং মহাযান মহাযান থেরবাদ ঐতিহ্য মির্না নির্বাণ অর্জনের উপর জোর দেয়। আধ্যাত নির্বান ব্যক্তিত্বকে ব্যক্তি সত্ত্বকে অতিক্রম করার এবং মৃত্যু ও পুনর্জন্মের চক্রের অবসানের একটি উপায় হিসেবে যখন মহাযান ঐতিহ্য জোর দেয় বোধিসত্ত্ব আদর্শ

অনেকগুলি বিভিন্ন পাঠ্য সংগ্রহ রয়েছে। বুদ্ধের জীবন বর্ণনা সম্পর্কে কিছু তথ্য বুদ্ধের জিবরণ বিবরণ জীবনের বিবরণ অনেকে প্রাথমিক বৌদ্ধ গ্রন্থের উল্লেখ করা হয়েছে। কিন্তু অসঙ্গত তার সামাজিক প্রেক্ষাপট ও জীবন বিশদ বিবরণ প্রমাণ করা কঠিন এবং

তিনি বর্তমানে নেপালের লুম্বিনী তে জন্মগ্রহণ করেন এবং কপিল বাস্তুতে বড় হন। আধুনিক নেপাল ভারত গঙ্গা সমতলের একটি শহর সীমান্তের কাছে এবং তিনি তার জীবন কাটিয়েছেন যা আধুনিক বিহার এবং উত্তরপ্রদেশের কিছু উত্তরপ্রদেশের কিছু হ্যাঁজিওগ্রাফিক

প্রমাণের সংমিশ্রণ থেকে বোঝা যায় যে তিনি শাক্য সম্প্রদায়ের জন্মগ্রহণ করেছিলেন। একটি ছোট অভিজাত বা প্রজাতন্ত্রের মত পরিসর দ্বারা শাসিত যেখানে কোন পদমর্যাদা ছিল না। কিন্তু যেখানে জ্যেষ্ঠতা গুরুত্বপূর্ণ তিনি যে সমাজে বেড়ে উঠেছিলেন সে সম্পর্কে শিক্ষা এবং

এবং বিশ কোর্স অন দা হাইয়ার কোয়েস্ট এম এন Twenty six এবং এম এ দুই হাজার দুশো চারে চীনা সে সমান্তরালে গৌতম কে জীবন ও মৃত্যুর যন্ত্রণা দুঃখ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এটি এর অবিরাম পুনরাবৃত্তির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। পূর্বজন্মের কারণে এইভাবে তিনি যন্ত্রণা থেকে মুক্তির সন্ধানে যাত্রা করেন। নির্বাণ নামেও পরিচিত প্রারম্ভিক লেখা এবং জীবনী বলে যে গৌতম প্রথম দুই ধ্যান শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছিলেন। নাম অধরা কালাম এবং উদারকা রামপুত্র এক এর অধীনে এ সংস্কৃত উদ্রকা রামপুত্র তার অধীনে অধ্যায়ন করেছিলেন। ধ্যান এবং দর্শন শিখেছিলেন বিশেষত শূন্যতা অর্জনের উপর ধ্যান পূর্বে

সমাপ্তি সম্পর্কে কিছু তথ্য চারটি সত্য বৌদ্ধ ধর্মের মৌলিক অবস্থানে প্রতিনিধিত্ব করে। আমরা অস্থায়ী অবস্থা এবং জিনিসগুলিকে

ত্যুর একটি অন্তহীন চক্র কিন্তু এই অন্তহীন চক্র নির্বাণ অবস্থা থেকে মুক্তির একটি পথ রয়েছে। যত্র যথা নোবেল অষ্টগুন

জিনিস গুলির জন্য আঁকড়ে থাকা এবং আকাঙ্ক্ষা সহ সন্তোষ করতে অক্ষম। সমস্ত শর্ত যুক্ত ঘটনার অসন্তোষজনক প্রকৃতির এবং সাধারণ নিরাপত্তা হীনতা বা বেদনাদায়ক দুঃখকে সাধারণত দুঃখ হিসাবে অনুবাদ করা হয়। এটি ভুল কারণ এটি এপিসোডিক যন্ত্রণাকে বোঝায় না তবে অস্থায়ী অবস্থা এবং জিনিস গুলির অভ্যন্তরীণভাবে অসন্তোষজনক প্রকৃতিকে নির্দেশ করে, প্রতিনিধিত্ব করে। আনন্দদায়ক কিন্তু ক্ষণ ক্ষণস্থায়ী অভিজ্ঞতা সহ আমরা রাজ্যগুলির কাছ থেকে সুখ আশা করি কিন্তু যে জিনিসগুলি অস্থায়ী সেই জন্য প্রকৃত সুখ পেতে পারে না। বৌদ্ধ ধর্মের দুঃখ হলো অস্তিত্বের জন্য অস্তিত্বের তিনটি প্রতীকের মধ্যে একটি অস্থিরতা এবং অন্তসহ অস্থায়ী কিন্তু তাদের বিপরীত। এটিও দাবি করে জিবি দাবি করে যে জীবিত প্রাণীর কোন অস্থায়ী আত্মা নেই। অজ্ঞতা বা ভুল ধারণা যা কোন কিছু হাই বা যে কোন সত্বার একটি স্বয়ং আছে। তা একটি মিথ্যা বোঝাপড়া হিসাবে বিবেচিত হয় এবং আঁকড়ে থাকা এবং কষ্টের মূল উৎস। পুনর্জন্মের চক্র সম্পর্কে কিছু তথ্য, সংসার সংসার মানে বিচরণ বা জগত যার অর্থ চক্র বা চক্রাকারে পরিবর্তন। এটি পুনর্জন্মের নীতি এবং সমস্ত জীবন বস্তু অস্তিত্বের চক্র যা সমস্ত প্রধান ভারতীয় ধর্মের মত বৌদ্ধ ধর্মের একটি মৌলিক ধারণা ইচ্ছা এবং অবিদ্যা অজ্ঞান এবং ফলস্বরূপ কর্ম দ্বারা স্থায়ী নয়। কর্ম দ্বারা স্থায়ী হয় যুক্তি হল বৌদ্ধ

পশু ক্ষুদার্থ দানব নরক অস্থিরতা এবং অস উপলব্ধির মাধ্যমে যন্ত্রণার পুড়ে যাওয়া। পুনর্জন্ম পুনর্জন্ম দুটি পাম গাছ এবং একটি গোলেভারদের পিছনে একটি বিশাল পাহাড় যেখানে বৌদ্ধকে দাহ করা হয়েছিল বলে বিশ্বাস করা হয়। কুশীনগর উত্তর প্রদেশ ভারত রামভর স্তূপ আঞ্চলিকভাবে বুদ্ধের সমাধির ফল বলে বিশ্বাস করা হয়। পুনর্জন্ম বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে একটি জীবিত প্রাণী সম্ভাব্য জীবন ধারণ করে এবং বিভিন্ন সম্ভাব্যরূপে মধ্যে একটি। জীবনগুলি একের পর এক যুগের মধ্য দিয়ে যায়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

প্রত্যাখান করে বৌদ্ধ ঐতিহ্যগুলি ঐতিহ্যগতভাবে একজন ব্যক্তির পুনর্জন্ম কি সেই সাথে মৃত্যুর পর পুনর্জন্ম কতক্ষণ হয় এ সম্পর্কে মতভেদ করে না। এটি দ্রুত ঘটে কিন্তু কিছু বৌদ্ধ ঐতিহ্য দাবি করে যে কোন স্বয়ং নেই নীতির অর্থ হলো

বেশিরভাগ বৌদ্ধ ঐতিহ্য বিপরীতে বিকশিত হওয়ার পরেও জ্ঞান একজন ব্যক্তির চেতনা দাবি করে। ঘটছে একটি ধারাভায়ি! বাহিকতার হিসাবে বিদ্যমান এবং একটি পুনর্জন্মের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার জন্য যান্ত্রিক ভিত্তিক। অর্জিত ক্ষমতা বা দুর্বলতার উপর নির্ভর করে সেই সা থে পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত পুনর্জন্ম কর্ম বৌদ্ধ ধর্মের কর্মে বিশ্বকে চালিত করে। প্রতিটি জীবের জন্য দুর্ভোগ এবং পুনর্জন্মের অন্তহীন চক্র ভালো দক্ষ কর্ম এবং খারাপ অদক্ষ কর্মফল অচেতন গ্রহ। বীজ উৎপন্ন করে করে যা এই জীবনে বা পূর্ববর্তী পুনর্জন্মে পরিপক্ক হয়। কর্মের অস্তিত্ব বৌদ্ধ ধর্মের একটি মূল বিশ্বাস যেমন সমস্ত প্রধান ভারতীয় ধর্মের এবং এটি নিয়তিবাদ কে বোঝায় না বা একজন ব্যক্তির সাথে যা ঘটে তা কর্মের কারণে হয়। কর্মের বৌদ্ধ মতবাদের একটি কেন্দ্রীয় দিক হলো যে অভিপ্রায় গুরুত্বপূর্ণ এবং ফল বা দীপক বা ফলাফল আনতে এটি প্রয়োজনিয়। তবে ভালো বা মন্দ কর্মফল কোন শারীরিক ক্রিয়া না থাকা সত্ত্বেও জমা হয় এবং শুধুমাত্র অসুস্থতা বা ভালো চিন্তা ধারণ করলে কর্মের বীজ উৎপন্ন হয়। এইভাবে দেহ কথা বা মনের ক্রিয়া গুলি কর্মের বিজের দিকে পরিচালিত করে নেওয়া হয়। বৌদ্ধ ঐতিহ্যে পুনর্জন্মের রূপ পুন

জীবনকালের শর্ত অন্তর্ভুক্ত। এটি বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই মানুষ ও দেবতা সহ অস্তিত্বের ছয়টি ক্ষেত্রে প্রতিটি সত্ত্বাকে বিস্তৃত করে পদার্থবিদ্যার নিয়মের মতো কাজ করে। বৌদ্ধ ধর্মের কর্মতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হল যোগ্যতা স্থানান্তর একজন ব্যক্তি শুধুমাত্র উদ্দেশ্য এবং নৈতিক জীবন দ্বারা চিহ্নিত করা হয় না। সংগ্রহ করে সংগ্রহ করে কিন্তু অন্যদের কাছ থেকে মাল বা সেবার বিনিময়ে মাধ্যমে যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়। যেমন ভিক্ষা উপর বস্তু উপরন্তু একজন ব্যক্তি জীবিত পরিবারের সদস্য এবং পূর্ব পুরুষদের কাছে একজনের ভালো কর্ম হস্তান্তর করতে পারে। সাথীতে বুদ্ধের বুদ্ধের আধ্যাত্মিক যুক্তি বা জাগরণ এর একটি অনন্য চিত্র বুদ্ধকে চিত্রিত করা হয়নি। শুধুমাত্র বোধিবৃক্ষ বা খালি আসন দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। যন্ত্রণার অবসান এবং নির্মাণ অর্জন যা জন্মের চক্রের সমাপ্তি ঘটায় এবং যা পুনর্জন্মের চক্রের সমাপ্তি ঘটায়। বুদ্ধের সময় থেকে সন্ন্যাস জীবনের বৌদ্ধ পথের প্রাথমিক এবং শরীরও শরীরওলজিকাল লক্ষ্য ছিল পথ শব্দটি সাধারণত নোবেল আর্টফোল্ড পাথ বোঝাতে নেওয়া হয়। তবে পথের অন অন্যান্য সংস্করণ গুলিও পাওয়া যায়। জ্ঞান বা অন্তর্দৃষ্টি এবং যথাযথ মুক্তি বা মুক্তি অবসান এবং মুক্তি অর্জনের উপায় হিসাবে নির্মাণের আক্ষরিক অর্থ বিলুপ্তির ধ্বংসের সাথে যুক্ত দুর্ভোগের চক্রের অবসান ঘটায় এবং পুনর্জন্ম ও পুনর জন্মের দিকে নিয়ে যায়। শূন্যতা অর্জন করে বুঝতে পেরে যে এটি সত্তার মধ্যে একটি সত্তার মধ্যে কোন আত্মা নেই তারপর অদৃশ্য তার দরজা দিয়ে অতিক্রম করা বুঝতে পেরে যে নির্বাণ অবাস্তব এবং অবশেষে ওর ইচ্ছা হীনতার দ্বারা পেরিয়ে অপ্রাণিহিত নির্বাণ উপলব্ধি করা হলো নির্বাণ কামনা না করার অবস্থা। পরম মুক্তি জ্ঞান পরম সুখ পরমানন্দ নির্ভীকতা স্বাধীনতা ওস স্থিরতা অনির্ভরশীল উদ্ভব অপরিমেয় এবং অ বর্ণনীয় হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি আংশিক ভাবে আলাদা আধ্যাত্মিক মুক্তির একটি অবস্থা হিসাবে বর্ণনা করা হয়েছে। যা শূন্যতা বা অস এর উপলব্ধি দ্বারা চিহ্নিত করা হয়েছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু তথ্য আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। আমরা ডিজনিল্যান্ড সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব, ডিজনিল্যান্ড ক্যালিফোর্নিয়ার আনাইহে অনাহিমের একটি থিম পার্ক। পনেরোশো উন্নিশশো পঞ্চান্ন সালে খোলা এটি ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি দ্বারা খোলা প্রথম থিম পার্ক ছিল। ওয়ার্ল্ড ডিজনির সরাসরি তত্ত্বাবধানে ডিজাইন ও নির্মিত হয়েছিল ডিজনি প্রাথমিকভাবে বার ব্যাংকে তার ষ্টুডিও সংলগ্ন একটি পর্যটন আকর্ষণ গড়ে তোলার পরিকল্পনা করেছিল। যারা দেখতে চান ভক্তদের বিনোদন দিতে যাই হোক তিনি শীঘ্রই উপলব্ধি করেছিলেন যে প্রস্তাবিত সাইটটি তার ধারণার জন্য খুব ছোট ছিল। স্টান্ডফোর্ড রিসার্চ ইনস্টিটিউট কে তার প্রকল্পের জন্য একটি অপ উপযুক্ত স্থান নির্ধারণ করার জন্য একটি সম্ভাব্যতা অধ্যয়ন পরিচালনা করার জন্য নিয়োগ করার পর ডিজনি উন্নিশশো তিপান্ন সালে আনাই অনাহিমের কাছে একটি একশো ষাট একর বা পঁয়ষট্টি হেক্টর জায়গা কিনেছিল। পার্কে একটি সৃজনশীল দল দ্বারা ডিজাইন করা হয়েছিল। যা ওয়ার্ড দ্বারা নির্বাচিত হয়েছিল এবং বাহ্যিক প্রতিবা প্রতিভা ডিজনি ওয়ার্ল্ড কোন দেশে সেই সম্পর্কে কিছু তথ্য। ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড রিসার্চ রিসার্চ কমপ্লে কমপ্লেক্স ফ্লোরিডা মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটানিকা ডিজনি ওয়ার্ল্ড কোন দেশে সেই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। ফ্লোরিডা মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড ম্যাজিক কিংডমের কর এনমিল এনিম্যাল এনিম্যাল কিংডম হলিউড ষ্টুডিও প্লাস ডিজনি স্প্রিং ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ডিজনিল্যান্ড রিসর্ট। ডিজনিল্যান্ড পার্ক ডিজনি ক্যালিফোর্নিয়া এডভেঞ্চার প্যারিস ফ্রান্স ডিজনিল্যান্ড প্যারিস ডিজনিল্যান্ড পার্ক ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডিজনি ষ্টুডিও পার্ক কোন দেশে সেরা ডিজনিল্যান্ড আছে সে সম্পর্কে কিছু তথ্য, টোকিও ডিজনি ডিজনি সিয়া ডিজনি সি এখনো ডিজনি বিশ্বের সেরা থিম পার্ক। এমনকি পার্কটি দুই হাজার বাইশ সালে বন্ধ হয়ে যাওয়ার পরেও আশা করি আপনারা ডিজনি পার্ক পাওয়ার রাঙ্কিং এর একটি নতুন সংস্করণ উপভোগ করেছেন। কোন দেশে সেরা ডিজনিল্যান্ড আছে জানেন? টোকিও ডিজনি সি এএখনো ডিজনির বিশ্বের সেরা থিম পার্ক। এমন কি পার্কটি দুই হাজার বাইশ সালে বন্ধ হওয়া হয়ে যাওয়ার পরেও এটি স নতুন সংস্করণ উপভোগ করেছেন। কোন ডিজনীটি ওয়ার্ল্ড এর সবচেয়ে বিখ্যাত সেই সম্পর্কে কিছু তথ্য, ম্যাজিক কিংডম হলো ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত পার্ক এবং এটি সবচেয়ে ছোট। আপনি যদি ভিড় এড়াতে এবং রাইট গুলি উপভোগ করার আশা করেন, তবে এটি আপনার ম্যাজিক কিংডম দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ করে। WDED এন্টারপ্রাইজের প্রতিষ্ঠা করে আজকের ওয়ার্ল্ড ডিজনি ইমাজিনিস ই ইমাজিনিয়ারি এর অগ্রদূত। উন্নিশশো চুয়ান্ন সালে নির্মাণ শুরু হয় এবং পার্কটি সতেরোই জুলাই উন্নিশশো পঞ্চান্ন তে ABC টেলিভিশন নেটওয়ার্ক এ একটি বিশেষ টেলিভিশন প্রেস ইভেন্টের সময় উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ডিজনিল্যান্ড উন্নিশশো ছেষট্টি সালে নিউ অরলিন ইয়ারড উন্নিশশো বাহাত্তর সালে ডিয়ার কান্ট্রি উন্নিশশো তিরানব্বৈ সালে নিকৃস টুন্ টাউন এবং দুই হাজার উন্নিশ সালে স্টার

এক সালে আসল ডিজনিল্যান্ড পার্কিং লটের খোলা হয়েছিল। ডিজনিল্যান্ডে বিশ্বের অন্য যেকোন থিম পার্ক এর চেয়ে বেশি ক্রমবর্ধমান উপ স্থিতি রয়েছে। এটি খোলার পর থেকে সত্য সাতান্ন মিলিয়ন ভিজিট এবং দুই হাজার আঠেরো সালে পার্কটিতে আনুমানিক আঠেরো দশমিক ছয় মিলিয়ন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

স্বাধীন ঠিকাদার বা তাদের কর্মচারী সহ ই ডিজনিল্যান্ড এর ইতিহাস সম্পর্কে কিছু তথ্য। ডিজনিল্যান্ড ধারণাটি শুরু হয়েছিল যখন ওয়ার্ল্ড ডেজনি তার কন্যা ডায়ান এবং সেরণের সাথে লস এঞ্জেলসের এর গ্রিফিত গ্রিফিট পার্কে পার্কে গিয়েছিলেন। তাদের মেরিগো রাউন্ডে চড়তে দেখার সময় তিনি এমন একটি জায়গার ধারণা করেছিলেন। যেখানে প্রাপ্তবয়স্করা এবং তাদের বাচ্চারা একসাথে যেতে পারে এবং মজা করতে পারে। যদিও তার স্বপ্ন বছরের পর বছর ধরে সুপ্ত ছিল ডিজনির পরিকল্পনার প্রথম দিকের নথিভুক্ত খসড়াটি স্টুডিও প্রোডাকশনের ডিজাইনার বিগ কেলস এর কাছে একত্রিশ শে আগস্ট উন্নিশশো আটচল্লিশ সালে একটি মেমো হিসাবে পাঠানো হয়েছিল। যেখানে এটিকে মিকি মাউস পার্ক হিসাবে উল্লেখ করা হয়েছিল। যেটি তৈরি করা নোটগুলোর উপর ভিত্তি করেছিল ভ্রমণের সময় ডিজনি এবং ওয়াল্ড ওয়ার্ড সিম্বল একই মাসে শিকাগোর রেলপথ মেলা হেনরি ফোর্ট এর জাদুঘর এবং গ্রিনফিল্ড ভিলেজে দুদিনের স্টপেজ সহ একটি প্রধান রাজ এবং স্টিম বোর্ড রাইড এর মত আকর্ষণীয় স্থান যেখানে তিনি আট বছর আগে পরিদর্শন করেছিলেন। পরিদর্শন সম্পর্কে জিজ্ঞাসা করার একটি চিঠি লেখার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে একটি কাজ করা মুভি ষ্টুডিও তে দর্শনার্থীদের অফার করার মত কিছু নেই এবং পর্যটকদের জন্য

থিমযুক্ত এলাকাসহ একটি ছোট ফ্লেপার কে বিকশিত হয়েছিল। প্রাথমিক পার্ক ধারণা মিকি মাউস পার্ক মূলত ষ্টুডিও থেকে রিজার্ভ

শিকাগো রেল রোড ফেয়ার ছাড়াও ডিজনি ডেনমার্কের সিজালি গার্ডেন নটের ভেরি ফার্ম উপনিবেশিক উইলিয়ামস পার্ক শিকাগোর সেঞ্চুর টি অপ্রগ্রেস এবং উন্নিশশো ঊনচল্লিস সালের নিউ ইয়ার ওয়ার্ল্ড পেয়ার থেকেও অনুপ্রাণিত হয়েছিল। তার ডিজাইনের রা ধারণা গুলি নিয়ে কাজ শুরু করেছিলেন। যদিও প্রকল্পটি মাটির চেয়ে অনেক বড় হয়েছে ট্রাইসের বিশ্লেষণের উপর ভিত্তি করে যার জন্য তিনি দুই হাজার সালে ডিজনি কিংবদন্তি হিসাবে স্বীকৃত হবেন। ডিজনি প্রতিবেশী অরেঞ্জ কাউন্টির লস এঞ্জেলসের দক্ষিণ-পূর্বে এনাহেইমে একশো ষাট একর বা পঁয়ষট্টি হেক্টর কমলা গ্রুপ এবং আখরোট গ্রুপ কিনেছিল। গাছগুলি অধিগ্রহণ করে মূলত ডিজনির মালিকানাধীন ছোট বার ব্যাংক সাইটটি এখন ওয়ার্ল্ড ডিজনি অ্যানিমেশন ষ্টুডিও এবং ABC স্টুডিওর বাড়ি। তহবিল প্রাপ্তিতে অসুবিধার ডিজনিকে তহবিল সংগ্রহের নতুন উপায় অনুসন্ধান করতে প্ররোচিত করে এবং তিনি ডিজনি ল্যান্ড নামে একটি শো করার সিদ্ধান্ত নেন। এটি তখন ABC তে প্রচারিত হয় বিনিময়ে নেটওয়ার্ক পার্কটিকে অর্থায়নে সহায়তা করতে সম্মত হয়েছিল। ডিজনিল্যান্ড ডিজনিল্যান্ড ইন ওয়াল্ড ডিজনি প্রোডাকশন ওয়ার্ল্ড ডিজনি ওয়েস্টার্ন পাবলিশিং এবং ABC মালিকানাধীন ছিল যৌথ ভাবে। এছাড়াও ডিজনি মেন স্ট্রিট USA তৈরি হয়েছে অনেক দোকানের বাইরে কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছে। উন্নিশশো ষাট সাল নাগাদ ওয়ার্ল্ড ডিজনি প্রোডাকশন অন্যান্য সমস্ত শেয়ার কিনে নেয়। কিন্তু অংশীদারিত্যটি ইতিমধ্যেই ABC এর সাথে একটি স্থায়ী সম্পর্ক স্থাপন করেছিল। যা অবশেষে উন্নিশশো নব্বই এর দশকের মাঝামাঝি সময়ে দা ওয়াল্ড ডিজনি কোম্পানি দ্বারা ABC এর অধিগ্রহণ ও অধিগ্রহণের পরিণত হয়েছিল। ষোলোই জুলাই উন্নিশশো চুয়ান্ন তে নির্মাণ শুরু হয়েছিল এবং সম্পূর্ণ করতে খরচ হয়েছিল সতেরো মিলিয়ন ডলার। দুই হাজার একুশ সালে একশো আটত্রিশ মিলিয়ন ডলারের সমতুল্য এক বছর এবং তাই পার্কে ট্রাফিক দুই লেন হারবার গুলভার গুল ভার্ডে বিলম্বিত হয়েছিল। তাপমাত্রা ছিল অস্বাভাবিক উচ্চ একশো এক ডিগ্রি ফারেনহাইট বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং স্থানীয় প্লাম্বারের ধর্মঘটের কারণে ডিজনিকে পানি ও ফোয়ারা এবং টয়লেট চালানোর বিকল্প দেওয়া হয়েছিল। অনেক

হতাশা গ্রস্থ অতিথিরা বিশ্বাস করেছিলেন যে অক্ষম ফোয়ারা গুলির সোডা বিক্রি করার মত একটি নিন্দনীয় উপায় ছিল। যখন অন্যান্য বিক্রেতাদের খাবার শেষ হয়ে গিয়েছিল। নমস্কার আজকে আমাদের আলোচ্য বিষয় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটির সঙ্গেই আমাদের সমগ্র বাঙালি জাতির আবেগ জড়িয়ে আছে যাদের কোনো

কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি ছোট থেকেই খুব বুদ্ধিমান এবং সাহিত্যের দিকে চরম আকর্ষণীয় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার জন্য তার সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি কলকাতার নামি দামি বেশ কিছু school এ ভর্তি করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তথাকথিত শিক্ষা থেকে নিজেকে দূরে রাখতে বার বার পছন্দ করতেন তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর school শিক্ষা

ভয়ে হয়ে উঠেনি রবীন্দ্রনাথ ঠাকুর এর পিতা বাড়িতে গৃহ শিক্ষক দিয়েই রবীন্দ্রনাথের ঠাকুরের পড়াশুনোর পাঠটি complete পড়াশুনোর পাঠটি

আন্তে চাই রবীন্দ্রনাথ ঠাকুর যে নামটা আমরা কবিগুরু হিসাবেও চিনি তার বাড়ি নাকি কলকাতায় যেটা জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি যেটা আমরা সবাই জানি

এবং সেটা আমরা ছাড়তে চাই এবং সেখান থেকে তার নোবেল প্রাইজ পাওয়ার যে পথটা তার কিছু উল্লেখে আনতে চাই

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বলতে গেলে কখনোই হয় তো কেউ ই বলতে পারবো না সম্পূর্ণ ভাবে তবে তিনি তেরো বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু করেন তিনি সাহি

তিনি একান্তে সাহিত্যিক ছিলেন না তিনি ছিলেন তিনি প্রচুর ছবি ও এঁকেছেন তিনি প্রচুর উপন্যাস ও লিখেছেন তিনি সংগীতে ভালো ছিলেন তিনি একপ্রকার সংগীত শিল্পীও তিনি অনেক গীতি কাব্য ও রচনা ও করেছেন তিনি এক অমূল্য রত্ন বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাহান্নটা কাব্য গ্রন্থ লিখেছেন তিনি সাঁইত্রিশ টি মতো নাটক ও লিখেছেন তিনি তের টি উপন্যাস লিখেছেন তিনি পচানব্বই এর কাছাকাছি ছোট গল্প রচনা করেছেন তিনি ঊনিশ শো পনেরোটি আঃ হ্যাঁ ঊনিশ শো পনেরোটির কাছাকাছি গান লিখেছে তিনি পঁয়ত্রিশ বা ছত্রিশটি প্রবন্ধ লিখেছে তাছাড়া তো আরো কত কি উনিশশো তেরো খিরষ্টাব্দে তিনি নোবেল প্রাইজ লাভকরেন গীতাঞ্জলি কাব্য গ্রন্থটি ইংরেজিতে লেখার জন্য কখনোই ছোট ছিলো না এই পদ বিশাল বড় রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এক খিরিস্টাব্দে বীরভূমে শান্তিনিকেতন নামক এক আশ্রমিক শিক্ষা প্রতিষ্ঠার প্রতিষ্টান করেন যা আজকে বিসার বিশ্ব বিদ্যালয় নাম এ পরিচিত নামে বিশ্বের কাছে মর্যাদা লাভ করে রবীন্দ্রনাথের এই সুবিশাল পদ ও ছোট ছিলো না অনেক অনক দুঃখ অনেক কষ্ট অনেক বেদনা মধদিয়েও যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে ধরে রাখতে পেরেছেন এটি একটি বিশাল ঊনিশশো তিন সালে উনিশে সেপ্টেম্বর রবীন্দ্রনাথ এর কন্যা রেনুকা ঠাকুর মারা যান

সোমেন্দ্রনাথ ঠাকুর মারা যান এত মৃত্যু মিছিল এর মধ্যে দিয়েও রবীন্দ্রনাথ নিজেকে ধরে রাখতে পড়েছে ওনার সাহিত্য কলার উপরে তা মোটেও কম না তা একটি বিশাল ব্যাপার রবীন্দ্রনাথ এর বিয়ে হয়েছিলো মৃণালিনী দেবীর সাথে মৃণালিনী দেবীর প্রতি তিনি প্রচুর প্রবন্ধ ও গল্প ওনাকে উদেশ্য করে লিখেছেন

যখন তার লেখার কথাও আছেন আমি তার লেখা কিছু কবিতা যে রকম দুই বিঘা জমি গীতাঞ্জলি তার কিছু লেখা বই যেরকম

এরকম মহারথী দেড় নাম অনুযায়ী সেরকম অবস্থায় রবীন্দ্রনাথ যে রকম বিনা শিক্ষা প্রতিষ্টান পেয়েও তার জীবনে এত কবিতা লিখেছেন যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা যেটা শিক্ষা লাভ একদম ই করেন নি সেটা আমাদের ভুল ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর গৃহ শিক্ষক এর কাছে তার school শিক্ষা টা complete করে তিনি লন্ডন যান দেবেন্দ্রনাথ ঠাকুর এর ইচ্ছা ছিলো যে রবীন্দ্রনাথ ঠাকুর বিরাট বড় এক উকিল হবে তাই তিনি লন্ডন এ যান পড়াশুনো লাভের জন্য কিন্তু সে আর হলো কোই রবীন্দ্রনাথ ঠাকুর তো কখনোই school শিক্ষা বা college শিক্ষার মধ্যে বিশ্বাসী ছিলেন না তাই তিনি ওখান থেকে ডিগ্ৰী লাভ না করেই ফিরে আসেন ভারতে এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিলেতে যখন এক বছর এই বছরের জন্য কাটিয়েছে তখন তার মন দেশের জন্য মন চরম আকুলি বিকলি করছিল তিনি হতে পারেন খুব বড় ঘরের সন্তান কিন্তু তার মনটা পড়ে আছে সেই তো বাংলার বুকেই তিনি কি করে থাকেন এই বাংলা ছেড়ে বিদেশেবিদেশে অটলিকা আছে বড় বড় কল কারখানা আছে বড় বড় গাড়ি আছে কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মন তো সেই বাংলাতেই পড়েআছে বাংলা ছেড়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি করে বাংলায় কাটান রবীন্দ্রনাথ ঠাকুর এর সমসাময়িক কবি কাজিনজুরুল ইসলাম ও ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এর পরম বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর এর সময় এ রাজনীতিকে গুলিয়ে দিলে হয় না রবীন্দ্রনাথ ঠাকুর রাজনীতি করতেন না তবে বঙ্গ ভঙ্গ আন্দোলনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম একবার হলেও জোড়া হয়েছিল গান্ধীজির পরামর্শ নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একবার বঙ্গভঙ্গ আন্দোলনের যাত্রা শুরু করেছিলেন তাছাড়া আমাদের দেশ নায়ক নেতাজি দেশ নায়ক উপাধি ও রবীন্দ্রনাথ ঠাকুর এর ই দেওয়া নেতাজি সুভাষ চন্দ্র বসুকে দেশ নায়ক বলে খ্যাতি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরই রবীন্দ্রনাথ ঠাকুর এর বয়স তখন সাতারতর বছর যখন তিনি নেতাজি সুভাষ চান্দ্র বসুকে দেশ নায়ক উপাধি দেন দিন